আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিয়ে বাড়ির জন্য কত সুন্দর করে সাজানো --

অনকে দূরত্ব। এই খানে ময়ূর থেকে শুরু করে হাতি আপনারা সব কিছু দেখতে পারেন--

এই খানে থাকে সকাল বেলা বাস বেড়ায় হাওড়া শেয়ালদা এবং --

এবং নানা ধরণের মাছ মাছ পাওয়া যায় এখানে কাটা কুটা--

যারা পড়াশুনা করতে পারে না তাদেরকে এনে এখানে পড়াশুনা করানো হয়--